দোকানটি তে বেশ বড় সরই কেনে--

দূর পর্যন্ত বাইক সাইকেল রাখা রয়েছে এখানে অনেক গুলো বাইক রাখা যায় ।

এটা একটি মাছের বাজার উম এখানে অনেক গুলো বড় বড় মাছ দেখা যাচ্ছে-এ । রুই আ মাছ গুলোর নাম হলো রুউ-ই তো বড় বড় রুই মাছ রয়ে --

মনে হয় এটা মালদার জাহাজ ফিল্ড এটার মধ্যে রাস্তা করা আছে পিচ্ রাস্তা রয়েছে সুন্দর এখানে অনেকেই ই স্কুটি বাইক সাইকেল কার শিখতে আসে--

এখানে হাতে তৈরী ইহাদের হাতে তৈরী কাগজের তৈরী কিছু জিনিস রয়েছে। একদম ছোট ছোট বক্স রয়েছে কাগজের তৈরী। দেখতে সুন্দর লাগছে বক্স গুলো।

ছোট বড় সব সাইজ -এর কাপ পাওয়া যায় এইখানে অনেকগুলো পাশে আর ও আর ও --]

হাতে করে গাঁথার জন্য বেশ দেখতে সুন্দর লাগছে পাঁচিলটিকে পাঁচিলটি বেশ বড় সড়ো-ও--

এখানে একটা নদী দেখা যাচ্ছে। নদীর মধ্যে অনেক গুলা মানুষ চান করছে। নদীর ঘাটে অনেকে দাঁড়িয়ে আছে নদীর ঘাটে প্রচন্ড ভিড়।